পালিত হচ্ছে এখানে অনেক এ ডান্স করছে--

নারকেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

সাইড -এ বেড়া দেওয়ানো রয়েছে এবং সাইড -এ সাইড -এ অনেক বড় বড় গাছ নেমেছে।

এবং দোকানের ভেতরে দুজন লোক বসে রয়েছে সামনের দিকে গাড়ি রয়েছে।